এটি একটি সিটি ।

মুচি বসে আছে ।

রেস্টুরেন্ট -এর ওয়াল -এ কিছু খাবারের ছবি ফলের ছবি--

সামনে কিসের আ-- কি লেখা আছে ঠিক স্পষ্ট নোই আশেপাশে গাছপালা আছে ।

জিরাফ একটি লম্বা প্রাণী ।যার গলা অনেক লম্বা ।

সম্ভবত এটি একটি পার্লার স্যালন ছেলেদের ।